আমি এখানে দেখতে পারতাসি একটা রুমের মধ্যে সেলুন ।

আবার পিছন পাশে লক্ষ্য করা যাচ্ছে একটি দেওয়ালও রয়েছে এইখানে বোর্ড লাগানো আছে।

এইখানে আমি দেখতেসি পানির মধ্যে দুইটা হাঁস আছে।

এখানে আমি দেখতেছি একটা দোকানে দুজন আছে সেলুনের দোকানে।

এবং বেলুনও লাগানো আছে রুমটা হচ্ছে মাটিয়া কালারের মত--

আবার একটি গেটকে লক্ষ্য করা যাচ্ছে।

গরুটার গায়ের রং সাদা এবং কালার মধ্যে।

এইকানে আমি দেখতেছি একটা মজ্জিদ রয়েছে ম --

যেটার কালার হয়েছে সাদা কালার ।

আমি এইকানে দেখতে পারতাসি তিনজন লোক আছে একটি চায়ের দোকানে।

আমি এখানে একটি বাগান দেখতে পাইতেসি।

আমি এখানে দেখতে পাইতাসি একটি কালো কালারের গরু রয়েছে।

আবার দুইটা মানুষকে দেখা যাচ্ছে।

আর কিছু কাপড়চোপড় এই গুলা সব লক্ষ্য করা যাচ্ছে।

এ পেছন বেশ একটা দেওয়াল দেখা যাচ্ছে সাদা রঙের।

এখানে একটি দোকান দেখতে পাইতেসি।

দেখা যাচ্ছে একটি বিল্ডিংও রয়েছে সাম--

যেন দেখতেসি একটি গেট রয়েছে বিল্ডিংয়ের।

দোকানে একটি লাল কালার ডয়ার রয়েছে। হা--

একটি আবার টেবিল দেখা যাছ--

এ অনেক দোকান দেখা যাচ্ছে কি--